আ একটা কোম্পানির ক্লিনিং রুম ট্রেনিং রুম এ অনেকগুলো ওয়াশিং মেশিন রয়েছে চারটি ওয়াশিং মেশিন ছবিটা দেখা যাচ্ছে একটা টেবিল রয়েছে।

একজন ইন্সট্রাক্টর রয়েছেন তিনি একজন লেডি একজন মহিলা যিনি সামনে রয়েছেন এবং নমস্কার করার ভঙ্গিতে তিনি একটা যোগা দেখাচ্ছেন এটা একটা যোগা ইনস্টিটিউশন ।

দেখতে ফাইভ ষ্টার হোটেলের বেডরুম । যে বেডরুম - এ একটা সুন্দর খাট রয়েছে ।

একটা সরকারি ভবন সরকারি ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটা ছোট হাতি ছোট টেম্পু আবার আর এক পাশে দাঁড়িয়ে রয়েছে --

দেখা যাচ্ছে যে ছবিটা তোলা হয়েছে একটা সুন্দর রেলিং এর বারান্দার থেকে যেটা। তিন থেকে চার তলা উপরে হবে।

একটা শহরের চিত্র যেখানে অনেকগুলো ব্যাংক -এর এ .টি .এম. এবং আউটলেট দেখা যাচ্ছে। প্রথমেই দেখা যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে দেখা যাচ্ছে বন্ধন ব্যাংক ।

একটা খুব সুন্দর ক্যাফে দেখা যাচ্ছে যেখানে কারো জন্মদিন পালন করা হবে যেখানে বেলুন দিয়ে সাজানো রয়েছে এবং খুব সুন্দর এয়ার ব্যাগ আর বিভিন্ন ধরনের--